মানে আরামসে feelings এ তারা খায় এই recently কিছুদিন কিছুদিন আগে আমরা একটা পরীক্ষা করছিলাম যে একটা মানুষ যদি ধরেন যে একশ ঊনত্রিশ টা সিগারেট খাই তাহলে তার ফুসফুস একদম শেষ তো মানুষ তো বুঝে না আবেগে বা দেখা যাচ্ছে ভালোলাগা ভালো লাগার জন্য কিন্তু খায় তো এটার থেকে তো আস্তে আস্তে বড় হতে হতে ক্যান্সার হয় মানুষের যার treatment বাংলাদেশে নেই গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো treatment আসে নাই তো মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে ওইটাই

আমাদের সরকার এখান থেকে profit পায় যার কারণে এইটা হচ্ছে তোমার বন্ধ করেনা তাছাড়া

অন্যান্য যতগুলো নেশা আর মানে আছে সবগুলোতেই দেখবেন আপনি সরকারের একটু হলেও মানে আইনি পদক্ষেপ আছে কিন্তু এই cigarette এর জন্য কোন রকম বাধা বা কোন ইয়ে নেই মানে উল্টা আরো license দিয়ে রেখে দিয়েছে company গুলোকে ইচ্ছামতো বিক্রি করো জনগণ তো খাচ্ছে খাক জনগণ খাবে

ওটাই তো জনগণের তো উনার সমস্যা কি উনিতো টাকা উনারটা ঠিকই পাচ্ছে এতে তোমার license করিয়ে দিলাম তোমরা বিক্রি করতে থাকো জনগণ খেয়ে মরতে থাকুক কমুক অনেক জনগণ হয়ে গেছে দেশে না সরকার তো এটা বুঝতেছেনা যে মানুষের এটার থেকেই cigarette এর থেকে মানুষের cancer হচ্ছে আর এই cancer একটা family এর একটা সদস্য মানে cancer এর রোগী হওয়া মানে তার পুরা ধরেন family শেষ কারণ প্রথমত তার treatment এর জন্য যে টাকার প্রয়োজন এগুলো তো ধরেন যে জোগাড় করা সরকার তো এগুলো দেখতেছে না মানুষ খাচ্ছে উনি বিক্রি করছে কিন্তু এটার জন্য যে তার family কে কি পরিমান ভোগান্তির শিকার হইতে হচ্ছে তিনি বুঝতেছেনা তিনি কেন তার মধ্যে চলতেছে যে তোমরা খাও সমস্যা নাই হুম আসলে সরাসরি একটা পদ্ধতি নেওয়া উচিত নিবে না তো তারা এটা নিয়ে আর কোন মাথা ব্যাথা নাই তাদের

মানে বলতেছে যে হচ্ছে যে আমি smoking করি তো আমি যে তাকে বুঝাইলাম অনেকভাবে তো সে কিছুতেই না একই কথা যে না আমি খাই খাবো তো আসলে বুঝলাম যে এইভাবে আসলে হবে না যতদিন না সরকার নিজের থেকে কিছু করবে ততদিন আমরা আমাদের মত হাজারও অনেকে আছে বুঝাই family কে family সদস্যকে যে এটা করোনা কিন্তু কখনই হবে না কারণ এটার একটা আকর্ষণ হম আর আমি শুনছি যে এতটুকু যে একবার যে এই নেশার জগতে চলে যায় তাকে আর এমনি সেই জগত থেকে ফিরে আসাটাই কঠিন পারবে সে কিন্তু দেরি হবে তার আসতে

তখন বুঝবে নিজে realized করবে যে ব্যক্তি যে না এটা আমার জন্য ঠিক না এটা আমাদের শরীরে ক্ষতি করে তখন সে যদি ইচ্ছে তো ছেড়ে আসে সেটা না না আর এটা হচ্ছে যে সেই মানুষ কখনোই বুঝবে না মানে একটা মানুষ যখন নেশার মধ্যে চলে যায় তার শরীরের স্বাস্থ্যের যে কি ক্ষতি হয় বা তার শরীরের বিভিন্ন অংশ গুলার যে কি সমস্যা আছে সে কখনোই এট বুঝেনা

তার পরবর্তীতে তাদের যে cancer হইতে পারে বা এরকম আরো সমস্যা হতে হয় তাদের ফুসফুস নষ্ট হয়ে যাইতে পারে বা গেছে ফুসফুসের তো কোনো treatment ই হয় না কারণ এটার তো ধরেন যে মানে cigarette খাওয়ার পরে ওটা পরিষ্কার করার মতো কোনো পরিস্থিতি মানুষের থাকে না কোন ডাক্তারেরই সম্ভব না তারপরেও মানুষ বুঝে না কারণ ওই যে একটা নেশা আকর্ষণ ওটার প্রতি ভালোলাগা হুম ওইতো বুঝে না বুঝে একেবারে শেষ হয়ে যাওয়ার পরে বুঝে যখন দেখতেছে কোন option নাই তখন এমন আসলে তো আমরা যে সুস্থ আছি তা আলহামদুলিল্লাহ সুস্থ থাক আছি যখন মানে অসুস্থ হই বা যখন তুমি যাও hospital এ তখন সদরে দেখবা মানুষ কখনো bed খালি থাকে না তাই না হ্যাঁ মানে সব সময় অসুস্থ হয়ে থাকে

হ্যাঁ আপনি কি জানেন যে এই রোগী গুলার বেশিরভাগ সমস্যা হচ্ছে যে খাদ্য খাওয়া ঠিক নাই যার কারণে মানুষের এই সমস্যাগুলা হয় আপনি hospital এ গেলে দেখবেন যে মানুষ এর হচ্ছে যে অনেক রকম সমস্যা কিন্তু আপনি যখন ওই মানুষটার details ই শুনতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার খাওয়া দাওয়া ঠিক নেই হম তারপর শরীরের প্রতি control যে দরকার তার যে মানে regular ব্যায়াম করা দরকার শরীরের যত্ন নেওয়া দরকার এগুলো নেই হ্যাঁ এসবই ঠিক আবার দেখা যাচ্ছে শুনলে শোনা যাবে যে কি হয়েছে একটা বাচ্চা যদি থাকে যে অমুক restaurant এ কিছু খাই ছিল সে তার এই একটা অবস্থা হয়ে গেছে এরকম হয় মানে সর্বোপরি আমরা বলতে পারি যে আমাদের স্বাস্থ্য আমাদের নিজেদেরকেই ঠিক রাখতে হবে সবকিছু মানে বিচার বিবেচনা যেন করে কোনটা আমাদের শরীরের জন্য দরকার কোনটা ভালো।

হ্যাঁ আমাদের উচিত নিজেও সচেতন হওয়া আর আমাদের আশেপাশের মানুষকেও সচেতন করা তাদেরকে বিষয়টা বুঝানো হ্যাঁ

আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে এই যে কথাই বলে স্বাস্থ্যই সম্পদ health is wealth হ্যাঁ যার স্বাস্থ্য ভালো সে সব দিক দিয়েই ঠিকঠাক

তো আপু তোমার সাথে কথা বলে ভালো লাগলো আজকে আর নয় আমরা আগামীতে আরও কথা বলব ঠিক আছে

আচ্ছা আচ্ছা রাখলাম।